একটি ছেলে বসে রয়েছে একটি চেয়ার -এর ওপরে মুখে ফেসিয়াল করা রয়েছে ।

ওয়াল ট্যাব দেখা যাচ্ছে একটি লাল রং এর লাইট দেখতে পাচ্ছি ।

হরেক রকমের ফুল নিয়ে লোকটি বসছে ।

একটি ফলের দোকান দেখতে পাচ্ছি-ই ।

খুব সুন্দর ভাবে বিভিন্ন ফুল দিয়ে রাতের গাড়িটি সাজানো হয়েছে ।

একটি বিগ বাজার দেখতে পাচ্ছি-ই বিগ বাজার -টি সন্ধ্যেবেলা-আ--

একটি নাকরদোলনা দেখতে পাচ্ছি মনে হচ্ছে একটি উ মেলা বসেছে এখানে-